হুম। আসসালামু আলাইকুম, সালামালেকুম, ওয়াসালাম কেমন আছেন? এই তো আল্হামদুলিল্লা ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আল্হামদুল্লিলা আপনাদের দোয়াই তো দিন কাল কেমন কাটছে, এই শীতে? উহ আল্হামদুল্লিলা ভালো কাটতেছে আমাদের, আবহাওয়ার অবস্থা খুবই খারাপ প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ আপনি হচ্ছে যে আপনি যদি এই কথা বলেন তাহলে আমাদের উত্তরবঙ্গের মানুষ আমার কি বলব বলেন? আপনাদের তো চিন্তার বাইরে, temparature আহ দেখলাম, সেদিন দেখলাম দশ ছিল, নয় ও নাম ছিলো even দিনাজপুরে শুনলাম আট, আট ছিল মনে হয়। আমাদের কুড়ি দশের নীচে নামে নাই যদিও, খবরে যখন দেখছি temperature এর কথা শুনি তখন মানে আর মাথা ঠিক থাকে না, যে আসলে তখন ভাবি ওই খানের অবস্থাটা কেমন, এইখানে এত হচ্ছে। আসেন শীতের মজা নিয়ে যান. আল্হামদুলিল্লা, হ্যাঁ তখন কি জানি কি বলতে চাইলেন যে আহ কৃষি নিয়ে কি জানি আপনার thesis কি জানি যে বলতে চাইলেন যে কিছু discussion ছিল,

প্রাধান্য দিয়ে আর কি করবে বলেন আহ বর্তমানে কৃষি খাত তো হচ্ছে যে আহ আমাদের মোট আয়ের তো আগে তো মনে হয় অনেক বেশি ছিল এখন তো মনে হয় তেরো percent তেরো point কত যেন? মোট আয়ের এটা তো জানেন অবশ্যই, জী, আহ তারপরও বর্তমানে যে অবস্থা যে পরিমাণের শিল্প-কারখানা গড়ে উঠছে ভাই আহ কৃষি ব্যবস্থা টা কবে যে ধ্বংস হয়ে যায়, অনেকটাই ধ্বংস হয়ে গেছে। হম আসলে ফসলের জমি গুলো আসলে যেভাবে ধ্বংস করে মানুষ আসলে যে স্থাপনা, তারপর হচ্ছে যে ইটভাটা এইগুলো যে তৈরি করতেছে। আল্লাই জানে যে আমাদের আট, দশ বছর পর, এখন গ্রাম বাংলার যে চিত্র সেটা থাকে কিনা? সেটাই গ্রাম বাংলার বা আশেপাশে আমাদের উপশহর যেই জায়গা গুলোতে আমি যেখানে থাকতেছি ওইখানে আশে পাশে ও দেখা যাচ্ছে যে। আরআর দশ বছর আগে হচ্ছে যেই জায়গাগুলো দেখছি দশ বছর পরে এখন তা কালে একটা জায়গা ও খালি পাওয়া যাবে না সব। হম কৃষি আহ আসলে মানুষটা মানুষ আসলে মনে করতে চাই যে কৃষি টা বাদ দিয়ে আমরা শিল্প খাতটাকে আসলে বড় করে তুলি আসলে মানুষের কিন্তু, আহ ধরেন যে শিল্প এটা আপনার পোশাক শিল্প বলেন আর যেই শিল্প ই বলেন। আসলে মানুষের খাওয়ার জন্য তো আগে চাষ আবাদের দরকার তাই না। ধান চাল এগুলো তো আগে দরকার। আর এগুলোর উৎসই তো আমাদের কৃষি।

শাক-সবজি তো এই ভাবেই আমাদের এই কৃষি ক্ষেত থেকে আসছে এটা যেভাবে আহ ধ্বংস হচ্ছে আমরা যেভাবে দিন দিন হ্রাস পাচ্ছে এভাবে মনে হয়না সামনের দিকে কোন উন্নতি,

শহর অঞ্চলের যেমন-তেমন আমাদের হচ্ছে যে আহ গ্রামাঞ্চল গুলো তেও দেখা যাচ্ছে বর্তমানেএই ভাবটা চলে আসছে বুঝছেন যে মানে বুঝিনা কেন জানি সবাই যে? মানে কৃষিখাত তাকে ছোট করে দেখে এখন দেখেন যদি কৃষকরা যদি চাষাবাদ না করে তাহলে হচ্ছে যে আহ দেশে খাদ্যের যোগান টা আসবে কোই থেকে বলেন? সেটাই আমাদের প্রধান আসলে প্রধান উৎস টাই কিন্তু কৃষিখাত এখান থেকেই আমাদের।

হ্যাঁ সেটাই। আমারও তো সেটাই মনে হয়।

মানে একশো জন ধরেন যে পাঁচজন করে একটা family তো হচ্ছে যে বিষটা জমিও যদি ও থাকত তো। এখানে ধরেন যে আহ এক বিঘা করে জমিও যদি আহ কেউ চাষাবাদ করত minimum ধরেন যে বিষ, ত্রিশ, মণ করে ধান হইত।

তারপরে হচ্ছে দ্রব্যমূল্য বা এই জিনিসগুলো লোপ পাওয়ার কারণ হচ্ছে যে আহ সময়মত কীটনাশক না পাওয়া loan না পাওয়া বা।

হম সেটাও একটা দিক concern কারণ হচ্ছে আহ যে চাষাবাদ টা আসলে আহ আগে দেখা যাচ্ছে যে যেখানে হচ্ছে যে, চাষাবাদ টায় প্রাচীন যে পদ্ধতি ছিল সেটা ক্ষেত্রে এখন মানুষ আধুনিক হইছে উন্নত প্রযুক্তি আসছে কিন্তু আসলে আহ দেখেন গ্রামে যারা থাকেন তারা তো আর উন্নত প্রযুক্তি,

গ্রামের মানুষের জন্য কিন্তু উন্নতি প্রযুক্তির বেলায় একটু ব্যয়বহুল। হ্যাঁ ব্যয়বহুল সেটা পরে তারা কী বুঝবে? ধরেনধরেন যে গ্রামে বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছে যে দেখা যায় স্বল্পশিক্ষিত। জী, এখন ওরা কি চাইলেই ধরেন যে আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারবে?

ওরা তো সঠিকভাবে ব্যবহার করতেছে না একটা বিষয়, জিনিস ওটা থেকে ভালো ফল কেমনে আশা করবে বলেন? আসলে যে আহ বিভিন্ন এই যে গ্রামগুলোতে বা যেইখানে আমাদের আহ কৃষি যে এই খাদ্য মানে যেইখানে যেই জায়গা গুলোতে বেশি হয় যে হ্যাঁ ওই এলাকাতে বেশি হচ্ছে এই ধানটা। বা ঐ ফসল টা বেশি হচ্ছে আসলে ওই খানে না আমার মনে হয় প্রত্যেকটা কৃষিখাতে একটু জোর, জোরদার করা উচিত মানে প্রত্যেকটা কৃষি দপ্তর থেকে তাদেরকে বোঝানো এই জিনিসগুলো সম্পর্কে অবগত করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আহ যদিও চেষ্টা করতেছে তবে আহ আসলে সরকার চেষ্টা করে মনে হয় আহ না খুব ভালো হচ্ছে success. তার কারণ হইলে তো এতটা বাজে অবস্থা হওয়ার কথা ছিল না। কারণ দেখেন আহ ধরেন যে কতদিন এই এক দেড় বছর আগেও তো মনে হয় চাল মনে হয় চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা ছিল এখন প্রায় একশো টাকার মতো তাই না? জি একশ টাকার মত বা নব্বই টাকা already হয়ে গেছে। হ্যাঁ তাইলে যে এখন চাহিদা অনুযায়ী যদি এ না পাই তাহলে তো দাম বাড়বেই, বাড়বে না? জি অবশ্যই বাড়বে আর এই জিনিসগুলোর জন্য শুধু একটা থেকে না, একটা জিনিসের থেকে এরকম হাজারটা জিনিসের দাম বেড়ে গেছে শুধু একটা উৎস থেকে শুরু করে। শুরু করে সব কিছুতেই এখন সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কিন্তু কেন? এইটা হয়তো বা সবাই জানি, সবাই বুঝি তার পরেও কেন যেন এটার উপর কোন জোর দেওয়াই হয় না বা এটা নিয়ে ভাবাই হয় না। কি আর করা যাবে বলেন? তো আহ আপনার এমনিতেই কি অবস্থায় আছে? সবাই বাসার সবাই আছে ভালো আছেন? আল্হামদুলিল্লা সবাই ভালো আছে. আমরাও চেষ্টা করি, আর আম্মু ও খুব চেষ্টা করে বাসার আশেপাশে যত টুকু খালি জায়গা থাকে ওইখানে বিভিন্ন গাছ লাগানোর জন্য পুঁইশাক তার পর চেষ্টা করে যে কিছু কিছু জিনিস বাসায় উৎপাদন করা। একটা নিজের হাতে গাছ লাগানো আর তা থেকে একটা ফল পাওয়া মানে অনেক ভাল লাগে মাঝে মাঝে। হম আসলে আমাদের বর্তমান যে আহ situation আসছে এখান থেকে বেরিয়ে আসতে হলে আপনাদের হচ্ছে আহ যে মানে আমাদের আর কি এটাই করতে হবে মানুষের উপর নির্ভরশীল হলে। আহ করে থাকলে এরকম দ্রব্যমূল্য বাড়বেই ধরেন আপনি আপনারা যোগানোর জন্য কিছু করলেন আমি আমার জোগানোর জন্য কিছু করলাম, এরকম সবাই যদি করে। তাইলে হচ্ছে যে চাপটা তো আর থাকতেছে না যোগানটা কম দেখেই তো আহ মানে দ্রব্যমূল্য টা বাড়তেছে তাইনা? জি জি আসলে আমার থেকে আরেকজনের আরেকজন থেকে আরেকজনের এইভাবেই আসলে উৎসাহিত বা এই জিনিসগুলো দেখে দেখে আসলে করা উচিত। এখন হচ্ছে যে আপনি হচ্ছেন আহ যে চাষাবাদ করতেছেন না আপনি শুধু যে কিনে, কিনে খাচ্ছেন আপনার হয়তো যে ধরেন যে ওই capability আছে যে কেনার মত। কিন্তু আর সবার তো নেই মানে আপনি শুধু ভালোভাবে কিনতেছেন খাচ্ছেন কিন্তু একটা মধ্যবিত্ত family তো আর ওইটা পারে না। সংসারের পরিবারের জনসংখ্যা বাড়ার ফলে দেখা গেছে চাপ টা বেশি পড়ে গেছে plus দ্রব্যমূল্যের যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে সেভাবে আসলে আমাদের সবকিছু হাতের নাগালের বাইরে একদম। আমাদের আসলে উচিত একটু একটু করে সবাই যদি আমরা জিনিসগুলো, আহ ভাবতে থাকি বা করি তাহলে মনে হয় কিছুটা অংশে মনে চাপ মনে হয় যে, কমানো যাবে কি মনে হয় আপনার? হ্যাঁ তা তো অবশ্যই দেখেন বর্তমানে হচ্ছে যে কৃষিখাত হচ্ছে যে দেশের ইয়ার হচ্ছে মাত্র তেরো percent তেরো শতাংশ। এটা কি আপনি বলেন এত বড় একটা দেশ চালানোর জন্য তেরো শতাংশ দিয়ে কিভাবে সম্ভব?

এটা কি আদৌআদৌ যথেষ্ট? মোটেও না, চার ভাগের এক ভাগ হলে তাও তো কথা ছিল যে না চার ভাগের এক ভাগ। চার ভাগের এক ভাগ এর ও অর্ধেক। আর হচ্ছে আর যেভাবে আমাদের আহ বন্যা হচ্ছে অসময়ে বা পোকামাকড় ধরতেছে এই সমস্যাগুলো দেখলেও কিন্তু অনেকটাই ক্ষতি হয় অনেকটাই। হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগের উপর তো কারোর হাত নেই তাই না। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আগে দেখা গেছে এই মাত্রা খুব একটু কম ছিল কিন্তু আমাদের ইদানিং এই মাত্রাটা মনে হয় যে অনেক বেশি। বাঁধ নির্মাণ না করার ফলে বা দেখা গেছে নানা ধরনের এই সমস্যা গুলার ফলে অনেক ফসল অনেক জমিজমা এভাবেই নষ্ট হচ্ছে।

আপনি বুঝছেন যে আহ আপনাদের আহ হচ্ছে যে সবুজ দেশটাকে আপনি যদি হচ্ছে গাছ নিধন করে যদি হচ্ছে যে অক্সিজেন কমায় যদি কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ান। তাহলে স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু না যে আহ চাষাবাদ কম হবে ফসল কম হবে এটা তো স্বাভাবিক। বৃক্ষরোপণ দিবস কিন্তু আমরা ঠিকই পালন করতেছি কিন্তু আসল পক্ষে আমরা সেই কাজটা করতেছি না। এটা show off আসলেই এই দিবসগুলো পালন করা just show off সব ওই দিবসটা পালন না করে ওটা দিয়ে। যে ই আহ দিবস পালন করার জন্য যতগুলো আসলে অর্থ ব্যয় করা হয়, ওইটা দিয়ে প্রতিদিন মানুষ যদি একটা করে গাছ লাগাত দেখা যাচ্ছে যে, আহ ওই বৃক্ষরোপণ দিবস পালন করতে হতো না দেশ এমনই হচ্ছে যে সবুজ শ্যামল হয়ে তো আগের মত. আসলে আমাদের সবার সবার ভাবা উচিত এই জিনিসগুলো নিয়ে একটু মনে হয় ভাব বা সামনে আরো হযতো আর ও কঠিন সময় আসতে পারে এখন থেকেই যদি আমরা একটু একটু করে এই জিনিস গুলো না বুঝি তাহলে। কিছু হবেনা কে, কে কাজ করবে আমাদের ই তো কাজ করতে হবে আমারই তো, হম দেখেন আজকে তেরো শতাংশ মোট,

হোক দেখা যাক কি অবস্থা হয় দোয়া রাখেন আর চেষ্টা করেন আর আহ যেন নিজে কিছু জন্য। okay আমরা চেষ্টা করতে হবেই সেটাই। ঠিক আছে ভালো থাকেন আমি একটু অসুস্থ তো পরে আরেক সময় কথা হবে ইনশাল্লাহ, আচ্ছা ঠিক আছে তুমি ভালো থাকেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু

জি আল্লাহামদুল্লিয়া ভালো আছি আপুর তো একটা মনে হয় বা baby আছে না

আচ্ছা তো ওই শরীর কেমন এখন এখন একটু ঠান্ডার season চলতেছে তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে যে নাক দিয়ে পানি পড়তেছে একটু ঠান্ডা ভাব হয়ে আছে আচ্ছা এই আসলে এই মানে এই season টা তো আরো seasonchange হচ্ছে বাচ্চারা অনেক মানে বিভিন্ন রোগে আক্রান্ত হয় ওদের এইসময় মানে বিশেষিত যত্নের দরকার হ্যাঁ আমি আসলে আ গরম পানি দিয়ে গোসল তারপরে আ সবকিছুই চুল টুল মোছাও নাই জিনিস গুলো আমি সবই করতেছি তারপরে দেখি যখন বেশি ঠান্ডা ছিল তখন হ্যাঁ এতো ঠান্ডা লাগেনি কিন্তু এখন বেশি ঠান্ডা লাগতেছে আচ্ছা এবার প্রত্যেকদিনও টি একটু আপনি একটা কাজ করতে পারেন যে সকালেরই জিনিস টি রোদে ওকে একটু নিয়ে যেতে পারেন ছাদে একটু নিয়ে ঘুরবেন তাহলে যে রোদটা লাগলে রোদটা কিন্ত vitamin d থাকে এটা হচ্ছে বাচ্চাদের জন্যে খুব ভালো এই সকালের এই রোদ টা হ্যাঁ আপু সকালের এই যে রোদ টা লাগানোর চেষ্টা করি school এ যখন থাকি তখন তারপরে হচ্ছে গোসল করানোর পরে একদম রোদেই রাখি চুল রোদে শুকিয়ে দি হ্যাঁ আর আমার আম্মু বলে হচ্ছে সকাল বেলায় তুলসী পাতা খাওয়ার জন্য